তে এসেছে। তো এখানে টাকা তোলা ফেলা করা যায় ব্যাঙ্ক -এ। তো --

এখানে কোনো একটা জায়গায় আ বিশাল বড় একটি জায়গায় ফাংশান -এর অ্যারেঞ্জমেন্ট--

উম কএএ সিট্ - এ কিছু মানুষজন দাঁড়িয়ে আছে কিছু মানুষজন--

উম বিহারি তারা ছট পুজোর জন্য উম বেরো --

হ্যাঁ রেস্টুরেন্ট যেখানে বিভিন্নরকম আ ডিশ -আ আ সাজানো আছে।

এটি একটি খ্রিস্টএর খ্রিস্টানদের একটি চার্জ ।